আমরা এক সময় বাসে করে সব বন্ধুরা মিলে যাচ্ছিলাম তখন কনডাক্টর আমাদের আমরা টাকা দিয়েছি কিন্তু টাকা নিয়ে আমাদের খুব ঝামেলা করছিল পরে আমরা নামার সময় আমাদের টিকিট দেয়নি কনডাক্টর ।

আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে দেখলাম একটা এ.টি.এম. রয়েছে এই এ.টি.এম. টা খুব সুন্দর।

তারপরে কিছুক্ষণ পরে সেই টাকা বেরিয়ে আসে তারফলে আমরা বাইরে যে লোকটা ছিল লোকটা ছিল।

কোন কিছু করা যাচ্ছিল না বাস -টা এত সরু রাস্তা ঢুকে যাওয়ার ফলে বাস -টা খুব জ্যাম হয়ে গেছিল । তার ফলে অনেক পেছনের গাড়ি আছে সে গুলা যাওয়া আশা করতে পারছিল না।

আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। সে মাঠে একটা সুন্দর বড় মন্দির তৈরি করেছে।

আমরা যে স্কুল -এ পড়াশোনা করতাম সেই স্কুল -টা খুব বড়ো সরো ছিল আর নামকরা স্কুল খুব সুন্দর ।

সবাই এই টিচার টার কথা মানতো খুব ভালোবাসতো সবাইকে সেই টিচার টা যখন আমাদের ক্লাস রুম ঢুকতো সবাই আমরা শ্রদ্ধা করতাম।

আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা কলেজ দেখলাম।

সবাই ওখানে বসে গল্প করছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। আর কলেজের সামনের গেটআপ টাও খুব ভালো।

আমরা একদিন যে বাস -এ করে যাচ্ছিলাম হঠাৎ বাস -টা কন্ডিশন খুব খারাপ ছিল তারপরও বাস -টা ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছিল ঠিকই।

বাড়ির সামনে একটা নতুন বন্ধন ব্যাঙ্ক উদ্বোধন হয়েছে। সেই ব্যা ব্যাঙ্ক -টার পরিষেবা খুব ভালো ।

আমরা যখন একটা পার্ক -এ গেছিলাম। পার্ক এর মধ্যে সুইমিং পুল ছিল। সব সুইমিং পুল -এ দেখি বাচ্চা বাচ্চা সব খুব সুন্দরভাবে ওখানে সান করা হচ্ছে। খুব পরিবেশ কত কত সুন্দর এত সুন্দর পরিবেশ।

এবারে আমরা কালী পূজার সময় আমরা এত সুন্দর বাড়ির ছাদের উপর থেকে ফানুস সবাই একটা একটা করে ফানুস ছাড়ছি আর ফটোগ্রাফ করছিলাম খুব সুন্দর লাগছিল। আমাদের ফানুসটা খুবই বড়সর ছিল ।

আমি এক জায়গায় ঘুরতে গেছি এক মেলায় সেই মেলার মধ্যে দেখলাম যে একটা ফটোগ্রাফ করে রাখা আছে। একটা মন্দিরের গায়ে ফটোগ্রাফ আছে ফটোগ্রাফটা দেখে খুব আমাদের পছন্দ হয়েছে।

খুব সুন্দর পরিবেশ রেখেছে জায়গাটা পই পরিষ্কার খুব ড্রইং করা এখানে এসেছিল।